Hello কেমন আছে বিজয়?

এই চলছে গো, আর বল কি খবর? সব ঠিকঠাক? কিন্তু আহ আবারতো এই করোনার দেখতেই পাচ্ছ তো? news ও শুনতে পাচ্ছ, covid নিয়ে এতকিছু hip চলছে না?

এটা একটা খুব problem হয়ে দাঁড়ায়।

ঘটেছে আর কোনটা ঘটেনি ঠিক বোঝা যায় না। মানে আমি just heading টা দেখলাম কি lock down হয়েই যাচ্ছে কাল থেকে।

আরে হ্যাগো আমিওতো তা-ই। হুট করে তোমার news দেখছিলাম আর না আমি একটা খুব একটাতো সময় পাই না, দেখিও না। ওই যাই তোমার একটু ধরো আহ social media যে news গুলো আসে ওটা একটু দেখি office এ কাজ করতে করতে। এবার মা দেখি news channel চালিয়েছে আমি দেখছি তোমার দেখাচ্ছে যে চীনের যে তোমার আবার সেই seven variant টা এসেছে covid এর এবার সেজন্য আমাদের আহ এখানে বেঙ্গলেও তোমার আহ

মানে আমরাতো সাধারণ মানুষরাই হচ্ছে সব থেকে problem face করি। হ্যা সেটাই actually মানে last time ছাড়া

সেটাই, এখন বলা যাচ্ছে না যে কি হবে। মানে ওটাই তো ওটাই হচ্ছে problem এই যে covid এর কবে যে যাবে? না পরে তো তোমার দেখেছ কি না আমি জানি না। না পরে তুমি দেখেছ কি না আমি জানি না, ওই news তো আবার দেখাল যে এটা ওটা তোমার মানে news টা actually তোমার আগের বছরের news টা ওটা আরকি আবার তোমার মানে যে telecast হয়েছিল ওটা নিয়েতো আবার একটা দেখলাম কি problem ও হয়েছিল তাই বলছি। মানে, আর news এর ব্যাপারটা না খুব বুঝা মুশকিল, তুমি খবর দেখছো ঠিকই আছে মানে আমরা জানতেও পারছি মানে আমরা খবর না দেখলে নানান জায়গার খবরও জানা যায় না। আবার যেটা সত্যি কথা, আবার এটাও ঠিক যে তোমার অনেক, আহ fake news ও থাকে বা অনেকে বাড়িয়েও অনেক কিছু বলে। এটাই হচ্ছে ব্যাপারটা। কথাটা জানবে না শুধুমাত্র covid এর ব্যাপার বলে না যেকোনো জিনিস।